এবং নীচে মাইকেল মধুসূদন নগর মেদিনীপুর সেভেন টু ওয়ান ওয়ান জিরো ওয়ান লেখা রয়েছে। এবং পোস্টার -টি--

ব্রিজ টির নিচে অনেক বড়ো একটি নদী দেখতে পাচ্ছি এবং চর ও রয়েছে চর-গুলো বালি রয়েছে এবং অনেক গাছপালা রয়েছে পিছনের দিকে--

এবং আ নদীটির সাইডে বা ব্রিজের সাইডে অনেক গাছপালাও দেখতে পাচ্ছি সবুজ রঙের।

এবং দোকানটির মধ্যে একটি লোক বসে আছে। দোকানটি কাঁচের তৈরি এবং অনেকগুলি বইও দেখা যাচ্ছে।